আহ তা ঠিকই বলছেন আপু চলচ্চিত্র আসলে কিন্তু বড় বিস্ময় আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থার কারণ আমার মতে মনে হয় চলচ্চিত্র নিয়ে জ্ঞানের অভাব শিক্ষার সংকট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

Hello মাসুদ

হ্যাঁ, কথা হ্যাঁ শোনা যাচ্ছে কথা আমার? আচ্ছা, ভাইয়া এখন আমাদের যে আলোচনা যে আহ বিষয়টা সেইটা হচ্ছে যে entertainment যেটা বিনোদন,

বিনোদনের ব্যাপারটা আসলে যে বিষয়টা আমাদের সবসময় মাথায় চলে আসে সেটা হচ্ছে যে আমরা যেই কাজটা বা যেটা দেখে বা শুনে বা যেটা করে আমরা আহ আমাদের ভিতরগত আনন্দ পাই অথবা আমাদের নিজের মনটাকে আহ পরিষ্কার মনে করতে পারি এবং আমাদের মাঝে একটা স্বস্তিবোধ হয় সেটাই আমার আমার থেকে মনে হয়েছে যে সেটাই বিনোদন।

হ্যাঁ, অবশ্যই বলবো বিনোদনের বিষয়টা যদি বলি entertainment এটা ব্যক্তিগত মনে করো একটা personal আহ choice থাকে যে, যে এ যে তুমি তুমি যেই জিনিসটা like করো বা দেখতে ভালোবাসো বা জিনিসটা তুমি পছন্দ করো, সেটা কারো সাথে মিলবে না কখনও আহ বিষয়টা বিনোদনের বিষয়টা যদি আমি এখানে আনি তখন সর্বপ্রথমে আমি আমি movies তাকেই priority দেবো movie টা আমি খুব ভালো দেখি movie দেখি movie দেখার মধ্যে উম বাংলাদেশী movie টা খুব কম দেখি বাইরের যত movie আছে as a entertainment purpose purpose তো আমি বাইরের movie টা বেশি দেখি আর hollywood, hollywood এর movie টা বেশি দেখা হয় bollywood খুব কম দেখি, তারপর series আছে, বাংলাদেশী নাটক দেখা হয় কিন্তু সেটা আসলে ওভাবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আর মানে ব্যক্তিত্বের ভাবে আর কি ধরো মুশারফ কোরিন, তারপর হচ্ছে আহ উম এটা মুশারফ কোরিন নাটকটায় বেশি দেখা হয়। আহ তোমার point of view মানে তুমি কি কি entertainment এ কি কি like করো তুমি? আহ আসলে entertainment আহ আমি আমি নিজেও like করি আহ প্রত্যেকটা মানুষেরই like পছন্দ করবে entertainment করতেও তারা ভালোবাসবে, নয়তো বা তারা কোনো তাদের life এর মানে খুঁজে পাবে না, entertainment মাধ্যমে তারা যাতে কোনো ব্যাপারে যদি একটু খারাপ চিন্তাভাবনা থাকে অথবা তারা নিজেদেরকে মাঝে স্বস্তি যদি খুঁজে না পায়, তাহলে তারা কিন্তু ওই জিনিসটা খুঁজে পায়, আর ওই জিনিসটার মাধ্যমেই নিজেকে আপনার পুনরাবৃত্তি করা যায় এবং নিজের position টা আহ পরিস্থিতিটা নিজে নিজের আয়ত্বে নিয়ে আসা যায় তো সেইদিক থেকে আমি আহ যতটুকু পার যখন আমার অবসর time টা থাকে অথবা আমি যখনই আমার প্রয়োজন হয় যে না আমার এখন একটা বিনোদন দেখা দরকার বা বিনোদন নেওয়া প্রয়োজন আর তখন আমি দেখি, তো সেখানে অনেকগুলো sector আছে আপনি জানেন যে বিনোদনের অনেকগুলো sector আছে যেটা যদি আপনি চান আহ আহ movie হতে পারে বা নাটক হতে পারে বা যেকোনো চলচ্চিত্র বা যেকোনো ধরণের serial হতে পারে, তো আমি অনেক সময় entertainment হিসাবে আমি বেশিরভাগই নাটক দেখি আর তার চাইতেও আহ তার চেয়ে বেশিরভাগ আমি আহ গান শুনতে খুব পছন্দ করি, আমার গান অনেক ভালো লাগে তো

আর আহ বাংলাদেশের কথা বলি আমি বেশিরভাগই আমার তাসরান খানের গানই বেশিরভাগ পছন্দ করি, অথচ ওনার একদিক থেকেও শুধুমাত্র উনি গানগুলা তার জন্য ওনাকে পছন্দ তো করি তাই না, ওনার গান তো পছন্দ করি।

সেখান থেকে হ্যাঁ যদি আপনি বলেন হ্যাঁ, hollywood এ দেখি বা আপনার bollywood এর আছে। আর সবগুলোই আসলে আমিও ঐরকম আসলে actually ওরকমভাবে nation গত চাচ্ছি না যে আমি কোনগুলা দেখি কোনগুলা দেখি না, আমি হচ্ছে আহ বাংলাদেশী so আমার সবসময় মনে হয় যে আমাদের বাংলাদেশই আমাদের কাছে best মনে হয়, আমার বাংলাদেশের সবকিছু ভালো করুক তার জন্যই প্রত্যাশা থাকে, এর জন্য নিজেরাও দেখি বাংলাদেশী প্রত্যেকটা content writer অথবা আপনার যে actress, actor তাদেরকেও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের দেখা উচিত, আমি সেদিক থেকে যতটুকু পারি আমার বাংলাদেশের নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি এবং বাংলাদেশের সব programs, items গুলো দেখার জন্য চেষ্টা করি বিনোদনের সময়। হম অনেক সুন্দর বলেছো আসলে বিনোদনের কোনো শেষ নেই বিনোদন আসলে যে যে angle থেকে যে যে point of view থেকে দেখবে আহ মানে তার পছন্দ অনুযায়ী আসলে দেখে এখানে আসলে এটা তুমি বললেও শেষ করতে পারবো না, কিন্তু কথা হচ্ছে

সেদিনের আসলে বর্তমানের যা অবস্থা বাংলাদেশের যা অবস্থা সেখানে আসলে বাংলাদেশী সিনেমা বাংলাদেশী film industry একটা সময় ছিল, যখন বাংলাদেশে film industry অনেক powerful ছিল উম more than India তো তখন তখন যেসব ভালো ভালো শিল্পীরা ছিলেন আহ বাংলাদেশী চলচ্চিত্রে তখনকার সিনেমা আসলে আহ তারা আসলে আহ বিভিন্নভাবে যখন তারা সিনেমা থেকে চলে গেছেন বা আহ আহ সিনেমা করা শেষ করে দিয়েছেন তারপর থেকে আসলে বাংলাদেশে film industry ধ্বংস হয়ে যাওয়ার পথে মাঝখানে আহ দু-হাজার ঊনিশশো ঊনিশশো নিরানব্বই থেকে may be অথবা দুই হাজার সাল থেকে আহ দুই হাজার দশ সাল পর্যন্ত বাংলাদেশের সিনেমা একেবারেই আহ অশ্লীলতায় ভরে গেছিলো। তো এর পর থেকে এটা ঠিক হয়ে গেছে, then আসি বাংলাদেশীর নাটক বাংলাদেশীর drama বাংলাদেশী drama টা অবশ্যই নব্বই দশক থেকে খুবই আহ উন্নতমানের ছিল, আহ হুমায়ুন আহমেদের থেকে শুরু করে ভালো ভালো,

ওভাবে dialogue ওভাবে আসলে script যে লেখাটা, সেই লেখাটা আসলে এখন বর্তমানে অশ্লীলতায় ভরে গেছে, তুমি bachelor point যদি নাটকটার কথা বলি সেখানে তুমি প্রচুর অশ্লীল

আহ cinema type এর আসে family man দের সাথে

হ্যাঁ ভাইয়া এখানে আমি একটা কথা বলি ভাইয়া যে যে নাটকটার কথা বলছেন, আসলে আমার মনে হয় যে হ্যাঁ ওটা বলছেন যে কিছু অশ্লীল কিছু ইয়ে ইয়ে ছিল যে word ছিল বা শব্দ ছিল, যেগুলা আসলে না থাকলেও পারতো আহ হয়তোবা ওটা আমাদের director পরিচালনা করবার জন্য যারা ছিলেন, ওনারা হয়তোবা এইটা বিষয়টা খেয়াল করেন নাই। আহ কিন্তু আমার মতে বাংলাদেশী যতগুলো serial হয়েছে বা যে ধারাবাহিকে নাটকগুলো হয়েছে তারমধ্যে মনে হয় যে আমার আহ সবচাইতে point ই বেশী market এ আপনার যে market এ বেশি সারা পাইছে আপনি কি মনে করেন ভাই? bachelor point যদি বলি না bachelor point সারা পাইছে, তার কারণ সে এখন বর্তমানে priority বর্তমানে সামাজিক অবস্থা বর্তমানে ছেলেমেয়েদের মনের অবস্থা, বর্তমানে যেসব ঘটনা বাংলাদেশে ঘটে বর্তমান প্রেক্ষাপট নিয়ে তুমি কোনো কিছু যদি তৈরী করো বা কিছু create করো সেইক্ষেত্রে তুমি সেটার priority অবশ্যই পাবা, কিন্তু এখানে common যে চরিত্রগুলো আছে common চরিত্রর মধ্যে সবার যেটা পরিচিত যে মানে চিরকুমার চরিত্রে যে আহ অভিনয়

তারথেকে আমি এরকমই আহ dialogue মানে এরকম scripted dialogue আমি আসলে আশা করি নাই, হয়তো বা এটা অন্য কোনো কেউ বলতে পারতো এটা মূলতই উম marketing পাওয়ার জন্য বা তোমার successful হওয়ার জন্যই তারা এইসব, মানে এইসব কথা এইসব উম কথা use করা হয়েছে আচ্ছা নাটকের dramatic কথা যদি বাদ দিই, আমার আসলে সবচেয়ে favorite যদি favorite প্রসঙ্গে যদি আসি favorite প্রসঙ্গের মধ্যে আমার সবথেকে দেখা সবথেকে পছন্দের সিনেমা হচ্ছে hollywood এর আহ সেটা হচ্ছে লিওনার্দো দ্য ক্যাফরিও অভিনীত লিওনার্দো দ্য ক্যাফরিও অভিনীত টাইটানিক movie টা কি তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ টাইটানিক

আহ science সেকশন মূলত তো এই ছবিটা তোমাকে যদি বুঝতে হয়, তোমাকে টানা সাত থেকে আটবার দেখতে হবে তারপরেও তুমি বুঝতে পারবা কি না I am not sure তো এটার মতো সাটার আইল্যান্ড একটা movie আছে, এটাও লিওনার্দো দ্য ক্যাফেরিওর psycho trailer movie এটাও একটা জেল জেলের যত উম মানে পাগলা পাগলটা পাগলটা পাগল থাকে তাদেরকে নিয়ে আসলে movie টা তো এটাও খুবই deeply একটা movie তো এইসব movie আসলে তোমার সারাজীবন মানুষের হৃদয়ে থেকে যাবে কারণ ঐসব movie আসলে তুমি solution খুঁজে পাবা solution টা answer টাও movie র মধ্যে আছে just তোমাকে watching তোমাকে দেখতে হবে continuously বার বার, তোমার এরকম কোনো movie বা আছে এরকম কিছু যেটা তুমি

যে আমি তিন ঘন্টা আড়াই ঘন্টা বসে বসে একটা movie একটা phone এ বা একটা TVscene এ বসে বসে দেখবো এই বিষয়টা আমার হয় না কেননা যার কারণে আমি ততো movie দেখি না, আমার life এ হয়তো বা আমি সবকিছুই মিলাইয়া দশবারোটা উপরে movie দেখেছি।

এমন কোনো মানুষ নেই যে না দেখে, হ্যাঁ হয়তো বা তুমি দেখতে চাও না বা দেখতে পছন্দ করো না কিন্তু দেখা যাচ্ছে যে

দেখি না সেটা না একদমই যে দেখি না সেটা না, মানে খুব কম দেখি সেটা but কিন্তু আমি দেখেন আপনি হয়তো বা আপনার দিক থেকে আপনি movie কে পছন্দ করেন, যেখানে আপনি movie দেখেন but আমি movie পছন্দ করি না, আমি অন্যকিছু দেখতে পার, এইরকম তো purpose হতে পারে, তাই না?

হ্যাঁ সময়টা আসলে বেঁচে যায়, সময়টা loss হয় কিন্তু দেখা যাচ্ছে তুমি এমনকিছু দেখতে পেলে বা যেটা তোমার বা হয়তো বা তোমার জন্য motivational হয়ে থাকে motivation আহ তুমি হবে, বা তোমার life changing হতে পারে অথবা তোমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা তোমার সেটাও change হতে পারে, যদি তুমি right things তুমি যদি ভালো কিছু একটা দেখো হম সেটা movie হতে পারে, সেটা তোমার drama series হতে পারে। কোনো drama series দেখেছো এখনও পর্যন্ত? drama series, drama series যেমন ছোট বেলায় তো আলিফ লায়লা তো দেখেছো may be হ্যাঁ তখন হয়তো আহ ছোটবেলা বলতে এই তখন ততটাও ছোট ছিলাম না, যখন আমি class six এ পড়ি তখনই দেখেছিলাম এই আর কি ও আচ্ছা, তো আমার আসলে যদি series এর কথায় আসি তো series এর মধ্যে আমার সবথেকে favorite series হচ্ছে গেম অফ মাউস এটা একটা হচ্ছে আহ তোমার horror type হরর মিস্ট্রি সাইফাই আহ যেটা হচ্ছে history base একটা movie তো এটা এটা এটার মধ্যে actually এটা হচ্ছে আহ তোমার মেসোপটেমিয়া যুগের কাহিনী, তো ঐসময় আসলে তো সাম্রাজ্য আধিপত্য ঐগুলো নিয়েই আসলে আহ বেশি সময় মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। আহ তারপর আহ আগে একটা দেখেছিলাম স্যান্ড ম্যান স্যান্ড ম্যান হচ্ছে আহ একটা আহ ড্রিম কিং অফ ড্রিমস, ড্রিমের রাজা। তাকে দিয়ে কাহিনী মানে যে সময়কে আসলে স্বপ্ন দেখায় উহ কিছুটা dramatic কাহিনী so আসলে এগুলো যদি আহ entertainment এর বিষয় যদি বলি আসলে বলার শেষ হবে না,

আপনি এই এতক্ষন যতগুলো কথা বলছিলেন বেশিরভাগই আপনি কিন্তু আমাদের বাংলাদশের কিন্তু বেশিরভাগই others যে country গুলো আছে, ওখানেই বেশিরভাই mention করছেন তো আমি যদি বলি যে ভাইয়া আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বা entertainment এর যে মানে ক্ষেত্রগুলো আছে ওগুলা কেন আমরা পারিনা যে অন্যান্য দেশগুলার সাথে তাল মিলিয়ে বা আমাদের ওই entertainment এর যে আছে ওগুলা কেন পারেনি improve করতে, ভাইয়া যদি একটু বলতেন। ভাইয়া obviously obviously প্রথমত first of all হচ্ছে experience এর অভাব then হচ্ছে, কাহিনী মানে হচ্ছে content এর অভাব তোমার proper content নেই, তুমি যে একটা ভালো একটা content create করে দর্শকদের মধ্যে তুমি দেখছো, দেখছো কি না জানি না। যেকোনো চলচ্চিত্র হোক বা যেকোনো আপনার এই বিনোদনের যেকোনো ব্যাপারে হোক না কেন সেখানে কিন্তু একটা ছবির আমরা যদি বলি একটা মানুষের মেরুদন্ডই হচ্ছে তার বেঁচে থাকার যে যে বিষয়টা বা সে দাঁড়ানোর যে ইয়ে টা সেটা হচ্ছে main হচ্ছে, হচ্ছে মেরুদন্ড। একটা movie যদি হতে হয়, যে একটা movie যদি মনের মতো হতে হয় বা তার চাইতে গঠনমূলক কোনো কিছু হতে হয় definitely তার content টাও হতে হবে ভালো, সেটা কিন্তু ভাই আপনি ভালো কথা বলছেন, আমি তারজন্য আপনার সাথে সহমত পোষণ করছি ভাইয়া তারপর হ্যাঁ, তো শুধু content না মানে content ভালো হলে হবে না এখানে হচ্ছে character, character এর সাথে নিজেকে মানে মানিয়ে নেওয়া তারপর হচ্ছে গল্প location এগুলো আসলে proper ভাবে বাংলাদেশী যারা director আছে, তারা আসলে ওভাবে আহ তারপর হচ্ছে editing video editing তারপর VFX মাস্টার ভালো কোনো বিএফ এক্স মাস্টার নাই বাংলাদেশে

হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আপনি হ্যাঁ এই বিষয়টা আসলে কিন্তু সত্য যে আপনার যদি budget যদি না থাকে আপনি কিন্তু budget এর বাইরে কখনও করতে ছাড়বেন না, যেকোনো বিষয়ের পেছনেই কিন্তু আপনার

ঐরকম typer কিন্তু আপনার যদি budget যদি কম হয় তাহলে তো আপনি ভালো movie করতে পারবেন না, তাও মানে আমাদের বাংলাদেশের জন্য যদি আপনার একটা ভালো movie করতে হয় বা বাংলাদেশের যদি একটা ভালো আহ বিনোদন sector এ কাজ করতে হয় তাহলে definitely আমার মনে হয় যে budget টাও আরও কিন্তু বাড়ানো উচিত। অবশ্যই budget বাড়ানো দরকার তারপর তোমার script তারপর উম তারপর লেখা গল্প এগুলো আসলে মান সম্মত হতে হবে যেটা বর্তমানের এ generation রা যেরকমটা পছন্দ করে। আর যেরকমটা বাইরের South Indian তারপরে Indian তারপরে হলো bollywood সে তো যত section এ যত কাহিনী আছে, তার বাংলাদেশী হিসাবে তো সবাই ওদিকেই বেশি ঝুঁকে পরে ওদিকেই entertainment এ দেখা হচ্ছে, বাংলাদেশে যখন একটা বাহিরের কোনো একটা movie reels দেওয়া হয়, যেমন recently অবতার দ্য ওয়ে অফ ওয়াটার release দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুবই উৎসাহের সহিত দেখছে, কেন দেখছে কারণ যে তাদের কাহিনীটা ভালো লেগেছে, তাদের editing তাদের VFX তাদের সবকিছুই আসলে ভালো লেগেছে কিন্তু বাংলাদেশে সেরকম কোনো sector নেই, বাংলাদেশে

আপনার আহ আমরা তো মানুষ ওটাকেই পছন্দ করি যেটা আমাদের দেখতে ভালো লাগে কারণ আমাদের বাংলাদেশর সব চাইতে একটা বিষয় আমরা সবসময় যেইটা ভাবি আমার মতে যে আগে তারপর এখন আমাদের যেটা আসলে দেখতে ভালো লাগে না বা যেটা আমরা শুনতে পারি না, সেটা আমরা আমরা কখনও দেখবো না, এখন আপনি যেটা বলছেন যে হ্যাঁ অবতার, অবতার মানুষ পছন্দ করছে, ওটা তাদের মনটা তাদের ছুঁয়ে নিয়েছে এর জন্যে মানুষ পছন্দ করছে, যার কারণে মানুষ দেখছে সেটার সাথে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলেও মিলে যায়, যেতে গেলে আমাদের আকাশ পাতাল হ্যাঁ, উদাহরণ দিচ্ছি যে এটা মানুষ পছন্দ করছে, এগুলো কেন এটা বাংলাদেশে পছন্দ করছে না? কারণ বাংলাদেশে এইরকম budget নেই, আর budget ছাড়া কোনো কাহিনী নেই যার কারণে বাংলাদেশের মানুষ এইটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেমন ঊনিশশো নব্বই সালের একটা বাংলাদেশে একটা movie ছিল বেদের মেয়ে জ্যোৎস্না সেই movie টার record এখন পর্যন্ত বাংলাদেশী কোনো movie ভাঙতে পারেনি, সেই নব্বই সালের movie র record এখন পর্যন্ত কোনো movie কোনো মানুষ ভাঙতে পারেনি এর কারণ হচ্ছে। তখনকার যে কাহিনী সেই ওরকম হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো কাহিনী বাংলাদেশে এখনও পর্যন্ত create হয়নি, so আমাদের আসলে আহ entertainment নিয়ে আসলে বললে শেষ হবে না তো আশা করি বাংলাদেশের আহ

হ্যাঁ, হ্যাঁ ভাইয়া thank you